রাস্তা দেখতে পাচ্ছি ট্রেন -এর রাস্তাটার উপর একজন দাঁড়িয়ে আয় দুজন দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। একটা চেয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছি একটা ঘর আছে ঘরটার রং সাদা ব্লু খয়েরি দেখতে পাচ্ছি।

পাম্প দেখতে পাচ্ছি তেল পামের সামনেই একটা লরি দাঁড়িয়ে আছে একটা লোক দাঁড়িয়ে আছে একটা চেয়ার আছে দেখতে পাচ্ছি। হে তার রং টা হলো-ও হলুদ। উত ব্লু কালার ।

প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। পা প্ল্যাটফর্ম এর কাছে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে। একটা গাড়ি দাঁড়িয়ে একটা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্ম টার রং হলো--

অ ঘরে ঘর একটা দেখতে পাচ্ছি খইরী কালার -এর। আর হলুদ কালার দেখতে পাচ্ছি ঘরটা।